ভাবনা চিন্তার পরে দেখলাম যে হম যে উদ্যোগটা নিতে যাচ্ছি এটা একেবারে আমাদের জন্য perfect কারণ এটাই একমাত্র জীবিকা নির্বাহের জন্যও উত্তম একটা মাধ্যম আমি মনে করেছি।

তুই এই বিষয়গুলা ভেবে চিন্তে দেখবি, আমিও দেখবো। আর অনেক কথাই হল, তুইও ভালো থাক আমিও ভালো থাকি। পরে আবার কথা হবে।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 Hello আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালাম আলাইকুম।

ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুল্লিয়াহ ভালো। তুমি কেমন আছো? আমি আলহামদুল্লিয়াহ আপনাদের দয়ায় ভালোই আছি। বাহ্ তো পরীক্ষার শেষে আজকাল কি করছো? তোমাকে তো সরাসরি দেখায় যাচ্ছে না? আজকাল দেখা যাচ্ছে না আমি ঘোরাঘুরি করতে পরীক্ষা শেষ হলো তো? তাই একটু ঘোরাঘুরি করলাম, বন্ধুবান্ধব দের সাথে। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি। আজকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশিই ছবি upload করছো। তো সম্প্রতি কোথায় ঘুরতে গেলা? সম্প্রতি এই গিয়া হয় এই যাওয়া হয়েছে কয়েকটা জায়গায় ধরো কক্সবাজার গেলাম সমুদ্র সৈকত। তারপর গেলাম এই শ্রী শ্রী শ্রী মঙ্গল চা বাগান। সিলেটের মাজারে তারপর আরো অনেক জায়গায় যাওয়া হয়েছে।

সুন্দরবন যাওনি? আমিতো দেখলাম সুন্দরবনে তুমি সুন্দরবনের ছবিও দিলা। হ্যাঁ গেছি। অনেক জায়গায় গেছি সব ইউটিউবে upload করা হয়নি। ওহ আচ্ছা বেশ, তো আহ কক্সবাজার যে গিয়েছো মানে পরিবার সহ গিয়েছো? নাকি বন্ধুরা সব মিলে? বন্ধু বান্ধব বন্ধুদের সব মিলে আরকি গেছিলাম। ওহ তো যদি একটু অভিজ্ঞতা share করতে আরকি? আমার আমি তো ঘরে বসেই জীবন কাটাচ্ছি ছুটির পর। একটু অভিজ্ঞতা share করো কক্সবাজারে কি কি করলে তোমরা? কক্সবাজার গিয়ে আমরা এখন তো শীতের সময়। শীতের আহ সময় চলছে না? তা ঐখানে তো অনেক ভিড়। ওখানে গিয়ে দেখলাম অনেকে এই ঘর কি হোটেল হোটেল গুলা পেতে অসুবিধা হচ্ছে। আমাদের অত অসু~ অসুবিধা হয়নি আরকি, অনেক ভিড় ছিল। তো অনেক ভিড়ের মধ্যে এত সহজে হোটেল পেলে কিভাবে?

তো এমনি জানিয়ে দিয়েছিলাম তো আমাদের arrange করে রেখেছিলো। বাহ্ তারপর ঐখানে প্রাকৃতিক প্রাকৃতিক সময় নিয়ে কিছু বলো? ওখানের আবহাওয়া কেমন? পরিবেশ কেমন? ওখানে প্রাকৃতিক বলতে আমরা যে, room এ ছিলাম, সেই room এ থেকে সরাসরি দেখা যায় এই সমুদ্রটা। অনেক সুন্দর লাগে। দিনে অনেক ভালো লাগে। রাত্রে আমরা রাত্রে এই কম লোকজন থাকে আরকি beach এর side এ। তা আমরা সব বন্ধুরা মিলে রাত বারোটার দিকে বের হতাম। বারোটা একটার দিকে বের হলে আমরা ঘোরাঘুরি করতে করতে দুটা তিনটা বেজে যেত। আমরা ঘরে আসতাম

হ্যাঁ হোটেল বড় বড় হোটেল, তারপর অনেক যেমন অনেককিছু আছে না ওই কৃত্তিম হয়ে গেছে ঘুরে বিষয়টা। আগে যে মজাটা ছিল না? ও কৃত্তিম হয়ে গেছে। যেটা তুমি সুন্দরবন সুন্দরবনই যাওয়া থাকা যেখানেই যাও এটার থেকে কৃত্তিম হয়ে গেছে। বুঝতেই তো পারছো আমি কি বলতে চড়াইতেছি? জি বুঝতে পেরেছি। কিন্তু কিন্তু বলতে গেলে মানে ভালোই লাগে। কক্সবাজার তো আর এই সেরকম এ~ এই কক্সবাজার তো অনেক ভালো জায়গা। যেমন আহ সবাই যায় এখানে সুন্দর জিনিস সুন্দর বলে লাগেই তো যায়, ঠিক না? আমি তো আর কৃত্তিম হলেও অনেক সুন্দর। আচ্ছা বুঝতে পেরেছি। তারপর আহ তুমি ওখান থেকে সূর্যোদয় আর আমি শুনেছি তো আমি আহ দেখেছি মানুষজন যায় ওখানে। লোকেরা বলে যে, ওখানে সূর্যোদয় আর সূর্যাস্ত নাকি খুবই আহ বিখ্যাত। তুমি ওটা দেখেছো কি? মজা এই মজার কথা বলতে আমরা তো বললাম না ঘুরতে দুটা তিনটা বেজে যেত। সূর্যোদয় কোন দিক দিয়ে হয়? সূর্যাস্ত কোন দিক দিয়ে হয়? আমরা খুব একটা দেখতে পাইনি দুৰ্ভাগবশত। তো সূর্যাস্ত দেখেছো?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 কি বলছো?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

হ্যাঁ বুঝতে পারছি। আমি শুনেছি ওখানের পানি নাকি খুবই নোনতা? তো পানি কিভাবে খেলা? ওই তো mineral water খেলাম। বোতল কিনে খেতে হলো। তারপর আমরা পানি কম খেয়েছি। ডাবের পানিটা বেশি খেয়েছি। ডাবের পানি এত মিষ্টি, কি বলবো তোমায়? চিনির পানির থেকেও অনেক মিষ্টি ডাবের পানি। আহ তারপর budget তোমাদের budget কত ছিল? Budget বলতে গেলে, তেমন কিছু ঠিক ছিল না। যেমন ঘর থেকে দশ হাজার নিয়েছিলাম সবাই। আর বাকি কিছু টুকটাক ছিল। আমরা দশজনে দশহাজার করে নিয়ে অনে~ অনেক টাকা এক লাখ টাকা মোট হয়ে গেছিলো। আরো আমার অনেক বন্ধু বান্ধব আছে ওরা দশহাজার নেয়নি আরো বেশি নিয়েছে অনেক কম নিয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের budget একটু বলতে গেলে high ছিল। ওহ তারপর আহ কিছু কেনা কাটা করেছো কি? ঐখানে তো হাতের তৈরী অনেক জিনিস পাওয়া যায়। কেনাকাটা বলতে আমার বোনের জন্য একটা মা~ মালা আনলাম। আমার ভাগ্নির জন্য কিছু ওই chocolate আনলাম। তারপর ওর জন্য মালা টালা আনলাম। তারপর আমার জন্য কিছু প্যান্ট ট্যান্ট কিনলাম আরকি। তুমি এইগুলো তো সমুদ্রে এই সমুদ্রের beach এর theme এর shirt টার্ট পাওয়া যায়। ওগুলো অনেক ভালো লাগে।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

আমার যাওয়ার ইচ্ছা ছিল, হ্যাঁ গিয়েছি এইতো আশেপাশেই গিয়েছিলাম। আহ আমি লাউচড়াতে গিয়েছিলাম। ওখানে জাতীয় উদ্যান আছে না? ঐটাতে ঘুরতে গিয়েছি।

ঐখানেই ঘুরে মানে পরিবার সহ গিয়েছিলাম, আব্বু আম্মু আর চাচা গিয়েছিলো সাথে। ওখানে ঘুরে আহ ভালোই লেগেছে চারিদিকে চা~ চাবাগান।

বিখ্যাত একটা হোটেল আছে আহ হোটেল পাঁচ ভাই, ঐখানে খেতে বসে ছিলাম। ওহ আমরা যে সিলেটে গেছিলাম না মাজার দেখতে? আমরা শাহজালাল মাজার পার্কের ওখানে ওই সিলেটে তো পাঁচ ভাই নামে একটা হোটেল আছে না অনেক বড়? হ্যাঁ ঐটারই আলাদা শাখা মনে হয়। শ্রীমঙ্গলর এই মানে হতে পারে কিন্তু ঐখানে আমরা গিয়েছিলাম। ঐখানে আমরা খাওয়া দাওয়া করছি। ওখানে আমরা যে পরিমান খাওয়া দাওয়া করছি না? সেখানে bill অনেক কম এসেছে। এই জিনিসটা আমাদের কিন্তু অনেক ভা~ ভালো লাগলো। ওদের খাওয়ার মানটা অনেক ভালো। হ্যাঁ আছে কক্সবাজারে তো শুনেছি যে, অনেক আহ sea food পাওয়া যায়। ফুটপাতের খাবার তো তোমরা কি খেয়েছো? এখন তো শীতের মরসুম আরো মনে হয় পিঠা ফিতাও বসেছে।

আমরা একটা দোকানে গিয়ে অবশ্য সব সামুদ্রিক মাছ বলতে, কোরাল মাছ তারপর এই কাঁকড়া তারপর একটা আছে না? চিংড়ির মতো বড়বড় কাঁটা থাকে,

ওটার কি যেন বলে? এই আর যাইহোক এটা হচ্ছে এরপরে চিংড়ি তারপর এই ইলিশ মাছ যেটা ওই সর্ষের তেলে ভেজে দিয়েছিলো। তারপর লেজের ভর্তা বেগুন ভাজি ও তারপর যে ভালো সর্ষের তেলটা খেতে যে একটা মজা লাগে, কি বলতো তোমায়?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 অনেক বলতে গেলে পা পা রাখবার জায়গা নেই। সেই জন্য আমরা দিনে না ঘুরে রাত্রে ঘুরেছি। ওহ সেন্ট মার্টিন গিয়েছো কি? ওটা তো মানে বলতে গেলে প্রায় কাছাকাছি। যাওয়া হয় নাই। আমার friend রা গেলো বললো একবার আসলে যাবে এই কক্সবাজারে আপাতত। যাওয়া miss করে ফেললি। তো ওগুলো তো তোমার আম্মু আব্বার অবস্থা কি অবস্থা? হ্যাঁ আলহামদুল্লিয়াহ ভালো। আহ তো আমরা যখন গত বছর গিয়েছিলাম আহ কক্সবাজারে তখন আমরা সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছিলাম। ঐখানে আহ সকালে আমরা লঞ্চে উঠেছিলাম। যেতে যেতে আমাদের এগারোটার মতো বেজে গিয়েছিল। তারপর ঐখানে আমরা যেখানে দাঁড়াবো সেখানে ওনারা মালা দিয়ে আমাদের অভ্যর্থনা করেছিল। বেশ ভালো পরিবেশ। তারপর রাতে আবার ঐখানে একটা হাট বসেছিল। হাট আমরা কি আমাদের family তোমাদের family একবার যাওয়া plan হতে পারে কি? আমাদের মা আব্বু তো অনেক close বলতে গেলে। আব্বু কে বলতে হবে তো? আব্বাকে বলে কি আব্বুকে বলে দেখবো? হ্যাঁ বলে দেখা যায়। আহ তারপর আমরা next আহ আগামী সপ্তাহে plan করবো। এখন তো আমাদের আরো অনেক ছুটি গেলাম নিজের পরিবারও নিয়ে গেলাম তারপর আরো আছে না তোমার বান্ধবী ওদের নাম কি বারাকা? তারপর আহ ওই অনেককে নিয়ে গেলাম আমারও friend গুলো মানে আমাদের Friend তোমার তো যারা চিনে তোমার friend আমার friend রে চিনে আমার সঙ্গে যদি একটু তাদেরকে নিয়ে গেলাম আরকি? হ্যাঁ যাওয়ার plan করলে তো ভালোই হয়? তারপরে তোমার আহ আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে বললে?

তারপর সুন্দরবন গিয়েছিলাম। বাহ্ সুন্দরবন?

বাহ্ ঐখানে তো শুনলাম যে, royal bengal tiger দেখা যায়? তোমরা কি সরাসরি দেখতে পেয়েছো? না ওটার সাহস হয়নি আমাদের।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

যাওয়া আসা বলতে আমরা এই গাড়ি করে গিয়েছি আমরা কক্সবাজার থেকে বাসায় যায়নি। কক্সবাজার থেকে চট্টগ্রাম গিয়েছিলাম। চট্টগ্রাম থেকে আমরা চট্টগ্রামে একজন পরিচিত আমার uncle এর বাসা ছিল। সেখান থেকে আমরা সব friend এর uncle কে বলে গাড়ি manage করে অনেক সময় হয়ে গেছে গাড়ি দেখেছিলাম আরকি road by road এ গিয়েছিলাম। একটা private car book করে গিয়েছিলাম আরকি। ওহ বাহ্ বেশ তারপর আহ তোমরা উম সু~ সুন্দরবনে মাঝে তো দেখেছিলাম যে, ছবিতে সরু একটা নদী যায়। তো ঐখানে কি তোমরা কিভাবে গিয়েছো? মানে লঞ্চ করে গিয়েছো নাকি steamer এ? আহ লঞ্চেই গিয়েছিলাম লঞ্চেই গিয়েছিলম। ওহ তারপর ঐখানে আর কি কি দেখলা? কোনো পশু টসু দেখা মানে পশু দেখেছো কি? নাকি আহ শুধু হরিণ দেখেছি। তারপর এই ওখানে ব্যাঙ দেখেছি ওটা তো পশু বলতে গেলে। হ্যাঁ এখন তো আরো ঠান্ডার মৌসুম ব্যাঙ আর তবে খুবই বেশি দেখা যাবে। তো আমরা ওই সুন্দরবন বেশি দিনের এই থাকিনি আরকি। একটু বলতে একদিন দেড় দিন থেকেছি মানে একদিন পুরাপুরি।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

ওখানে শীত প্রচুর শীত প্রচুর পড়েছে শীত প্রচুর। আমরা বেশি গরম কাপড় নিয়েছিলাম। সেটা কুলায় ওখানে গিয়ে ওখানে কিনতে হয়েছে আরো। ওহ অনেক বেশি শীত পড়েছে। আর হ্যাঁ স্বাভাবিক গাছপালা অনেক বেশি তো? তো স্বাভাবিক শীত তো পড়বেই।

তো তোমার যে স্বাভাবিক জীবনযাপন কেমন চলতেছে? শরীর স্বাস্থ ঠিক আছে কি? হ্যাঁ আলহামদুল্লিয়াহ ভালো। হ্যাঁ তোমাকে হ্যাঁ বলো জিজ্ঞেস তোমার এই next কোথায় যাওয়ার plan আছে? কোথায় যেতে চাও তুমি কোথায়? হ্যাঁ পরবর্তীতে ঘুরতে যাওয়ার একটা উম পরিকল্পনা চলছে বাসায়। তো দেখাযাক আহ পরবর্তীতে মনে হয় আমরা নিঝুম ঝিক যাবো? ওহ শুনলাম এই জায়গা তা অনেক সুন্দর। হ্যাঁ এটা নোয়াখালীতে অবস্থিত। আমি একটা জিনিস বুঝিনা মানুষ কেন ঘুরতে বাইরে যায়? আমাদের বাংলাদেশে অত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে গেলে মুগ্ধ হয়ে যায়। হ্যাঁ সত্যি তো অনেক মনোরম পরিবেশ বাংলাদেশ। অনেক জায়গা আছে যেখানে মানে আমি চিনি কিন্তু ওখানের জায়গাটা অনেক দেখতে সুন্দর। হ্যাঁ তারউপর অনেক মনোরম পরিবেশ আর তারথেকে মানে আমাদের নিজেদের দেশের মানুষের একটা বিখ্যাত বিখ্যাত আহ অনেককিছু ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি ওখানে।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

Hello?

জি জানি মোটামুটি। আর তুমি তো আমার থেকে জানার কথা বেশি? কারণ তুমি তো একটু এইগুলোর দিক দিয়ে আগ্রহ বেশি।

Hello বিটু Hello হুম বল কেমন আছিস? কি খাবার এই চলে যাচ্ছে ভালোই আছি বাড়ির সবাই ভালো তো

আহ আমি বলতে চেয়েছিলাম যে তোকে অনেক দিনই কথা হয়নি তোর সাথে যেটা হচ্ছে যে financial যে plan গুলো আছে সে গুলো নিয়ে তোর কোনো idea আছে মানে কিছু দেখেছিস news এ হোক বা অন্য যেই ইয়ে গুলো থাকে block টোলগ যে গুলো থাকে সেগুলোতে কিছু দেখেছিস খবর

না bank এর scheme ঠিক নয় যেমন তোর mutual fund হোক বা হচ্ছে আমার যদি yearly দেখা গেলো এক লক্ষ বা দেড় লক্ষ টাকা আমি save করতে চাইছি তো তার একটা proper plan থাকে দরকার যে আমি কোন জায়গাতে invest করবো বা কোনখান থেকে আমার profit টা বেশি আসবে কে profit বেশি generate করছে post office এ scheme ভালো না হচ্ছে bank এর scheme ভালো এ সব সমন্ধে কোনো research বা কোনো কিছু ইদানিং কালে করেছিস না research ঠিক করিনি তবে কিছু idea আছে কি রকম idea শুনি একটু idea বলতে এখন তো অনেক ধরণের scheme রয়েছে মানে আরকি ঠিক ভাবে post office এ একরকম scheme তো bank এ আর একরকম তো সেই সবই বলছি মানে post office bank LIC যে এখানে আরকি এ করুক না কেন invest করুক না কেন তাতে আমি দেখতে পেয়েছি যে মানে LIC তে আপনার কে অনেকটায় কম ঠিকআছে এবারে post office এ বেশ কিছু scheme আছে যেগুলো আরকি বেশ ভালো বা bank এ রয়েছে মানে বলতে চাইছি যে যদি আমার income অনেকটা বেশি হয় দেখা গেলো যে সাত লাখ আট লাখ বা দশ লাখ একটা slab হচ্ছে income এর এই রকম যদি slab হয় তাহলে LIC তে invest করাটা secure তাই তো তারা কারণ সেখানে income tax এর যে আহ ইয়ে টা থাকবে slab টা থাকবে সেটা তাহলে কমে যাবে income tax টা অনেকটা কম কাটবে আহ এই রকম একটা বলতে চাইছি

টাকা return পাবো সুদ হিসাবে পাবো interest হিসাবে সেই পরিমান কিন্তু interestLIC কিন্তু উম দেয় না LIC ইর সেইটার আর কে কি কিন্তু LIC একটু কিন্তু LIC র যে benefit টা দিচ্ছে সেইটা হচ্ছে তোর যে life insurance এর তো সেই coverage টা তোর bank বা post office সেটা তো দেবে না আমি যদি post office এ যে কোনো একটা লাম স্যাম amount রেখে দেয় বা bank কে যদি রেখে দিয় বা আমি যদি মনে করি যে মাসে মাসে যে কোনো একটা টাকা আমি সঞ্চয়ে রাখবো bank এ হোক বা post office এ হোক সেটা আমি LIC এর ক্ষেত্রেও করতে পার কিন্তু LIC কি করবে LIC তো সে টাকাটা আমাকে যে রকম ফেরত দেবে তা সাথে সাথে যদি আমার কিছু হয়েযায় দেখা গেলো যে আমার sudden date হয়ে গেলো বা কোনো accident হলো তো তার benefit টা হচ্ছে LIC দেবে কিন্তু post office বা bank সেই benefit গুলো কে দেবেনা হ্যাঁ হু sudden date ক্ষেত্রে যে benefit টা আরকি LIC দিচ্ছে সেটা দিচ্ছে না ঠিকই কিন্তু আহ মানে post office এ দু একটা এই রকম scheme আছে যেখানে আর কি আহ income tax এর ক্ষেত্রের ছাড় পাওয়া যাই যেমন bond income মানে post office থেকে যদি bond কেনা যায় তাহলে সেখানে নাকি এই রকম আরকি উম income tax টা আরকি ছাড় পাওয়া যায় আমি শুনেছি post office এর যে এর আগে আমি শুনেছিলাম অনেক দিন আগে যেটা ছিল যে তোর কিষাণ বিকাশ পদ্ধতিটা KVP সেই KVP তা কে আবার re launch করেছে মানে এর আগে যে সরকার ছিল সেই সরকার তো ওটাকে withdraw করে নিয়েছিল তো তারপরে তো ওটা চালু ছিল না তো সেটা কি এখন আবার নতুন করে করেছে জানিস? হুম চালু করেছে ওটা আর ওটার যে benefit আগে ছিল ওটা তো সম্ভবত আহ সাড়ে পাঁচ বছর বা ছয় বছরের মধ্যে মনে হয় যে amount রাখা হোক সেটার double হয়ে যাইতেছে ten year টা কি একি আছে মানে বছরটা কি একই আছে না বছর আবার বাড়িয়েছে বা কমিয়েছে হম ওটা একটু বাড়িয়েছে দেয় ওটা আগে উম যতটা ছিল তার থেকে মোটামুটি বছর দুই মতো বেড়েছে বছর দুই মানে সাত সালেকের বছর বা আট বছর এই রকম হ্যাঁ হ্যাঁ ওই রকমই হয় তো এখন তো সব জায়গা তেই মানে আহ ওই interest এর পরিমান আরকি কমিয়ে দিয়েছে bank এও যেই রকম কমিয়ে দিয়েছে সেই সঙ্গে আর কি post office এও কমিয়েছে আচ্ছা interest rate যেটা কমে যায় বা কখনো কখনো দেখি বেড়ে যায় এর সমন্ধে কোনো idea আছে মানে এটা কি জন্য হয় এই রকম ওটা বা মানে উহ আমার যত টুকু মনে হয় ওই RBI আহ মানে কিছু পরিমান টাকাতো নিজেদের কাছে গচ্ছিত রাখে এবারে সেই টাকার পরিমানের উপরেই বোধায় আহ নির্ভর করে বোধহয় জিনিসটা আর কি হয় এটা তো মানে আমি একটা financial block পড়ছিলাম international financial block পড়ছিলাম সেখানে দেখাযাচ্ছে যে বলছে যে interest rate যেটা আছে যেটা RBI যেটা বাড়ানো কমানো করে প্রত্যেক quarterly চলে মানে তিন মাস পর করে তো bank ও ঠিক তার উপরে rely করে তো ওরা বলছে যে bank এর যদি cash flow বেশি হয়ে যাই ঠিকাছে দেখা গেলো bank এর কাছে অনেক cash আছে তো সেই ক্ষেত্রে bank কি করবে তখন interest rate টাকে কমাবে কারণ তার হচ্ছে বাজার থেকে cash তোলার কোনো দরকার নেই আর যখন দেখা যাবে যে bank এর cash flow টা কম আছে তখন সে হচ্ছে interest rate টা বাড়াবে interest rate বাড়ানো মনে লোকে তখন সঞ্চয়ের দিকে যাবে মানে টাকা bank এ রাখবে এবার bank এ যদি টাকা রাখে তাহলে একটা ভালো পরিমান সুদ পাবে সেই আসতে লোকে টাকাটা রাখবে আর bank হচ্ছে সেই টাকাটা তোরা বড্ডো আহ নতুন করে loan হোক বা আরো যে যে scheme আছে সেই scheme এ খাটাবে টাকাটা তো এটা এটা একটা করুন আমার মনে হয় হতে পাবে কেননা এই যে block টা ছিল সেখানে আমি দেখছিলাম যে

আচ্ছা আচ্ছা মানে bank আরকি IB

হুম হুম হুম এবার bank তো টাকাতো RBI এর থেকে নেয় তারপরে হচ্ছে public এর থেকে টাকা নেয় মানে interest দিচ্ছে মানে কি bank interest দিচ্ছে মানে কি সে তো public এর টাকা নেবে public এর টাকা নিয়ে সে তো কোনো জায়গায় interest করবে মানে দেখা গেলো মানে দেখা গেলো লোককে যে ঋণ দিচ্ছে bank যেই ঋণ দেয় home loan হোক বা personal loan বা car loan যেগুলোয় দিচ্ছে সেগুলো তো একটা চড়া সুদে দিচ্ছে তো bank এ তো সেখান থেকে earning আছে সেখান থেকে তো income আছে তো bank সেখান থেকে income করছে আর একটা percentage কাটবে customer আছে যারা টাকা রাখছে bank এ তাদের কে একটা দিচ্ছে কিন্তু সেটা তো মানে মাজখান থেকে bank broker হচ্ছে bank broker হয়ে কিন্তু অনেক বেশি কমছে তার কারণ যদি আমি personal loan এর কথা ধরি personal personal loan এ মোটামুটি পনেরো থেকে সোলো percent হচ্ছে interest আছে ঠিক আছে কেও যদি কোনো public যদি personal loan নেই তাহলে পনেরো থেকে সোলো percent interest তাকে pay করতে হয় কিন্তু যখন savings account এ কোনো person টাকা রাখছে কোনো ব্যাক্তি টাকা রাখছে তখন interest দেওয়া হয় মোটামুটি চার থেকে পাঁচ percent এখন তো মনে হয় আরো কমে গেছে আগে একটু বেশি এই যে মাজখানে দশ থেকে এগারো percent এর যে মুনাফা সেটাতো bank করছে আচ্ছা হুম এ পাশে অনেকটাই আরকি উম বেশি আরকি মুনাফা করছে bank কিন্তু আমাদের দেশেতো bank এর থেকে post office টা অনেক বেশি আর post office এ loan এর যে প্রকল্প গুলো আছে এই গুলো আরেকটু বেশি করে যদি চালুকরে

লোকের কাছ থেকে নিয়ে তারপরে আহ bank fraud হয়ে গেছে যেমন yes bank কিছু দিন আগে এই রকম ঘটনা ঘটেছে yes bank এ অনেক লোকের account ছিল তার টাকাও ছিল অনেক কিন্তু yes bank মাঝখান থেকে fraud হয়ে গেলো মানে লোক জনের টাকা নিয়ে সে কেটে পড়লো তো আহ একটা reliability ব্যাপার থাকে সেই ক্ষেত্রে যদি post office এ এই রকম কোনো scheme নিয়ে আসে যে at a time personal loan বা home loan বা এই রকম ধরণের জিনিস গুলো নিয়ে আসে সরকার তাহলে আমার মনে হয় reliability যেমন বাড়বে তেমন লোকের আগ্রহ টা আরো অনেক বেশি বাড়বে হুম সেটা হতে পায়ের আহ তবে এখন তো মানে post office এ তো এখন মানে বন্ধ করে দিচ্ছে প্রায় postal ব্যাবস্থাটা বন্ধ করে দিয়েছে এর পরে কোন দিন দেখা যাবে post office ও তুলে দিচ্ছে তখন কি ওই আহ scheme গুলো আর কোনো value থাকবে না postal ব্যাবস্থা তো ওঠেনি postal ব্যাবস্থা কোনো দিনই উঠবেনা তার জন্য নয় কারণ post office থাকবেই bank যদিওবা উঠে যায় postal ব্যাবস্তা বা postal system থাকবেই তার কারণটা হচ্ছে postal এর মানে banking এর কাজ হচ্ছে শুধু মাত্র টাকা পয়সা সংক্রান্ত কাজ ঠিক আছে আর্থিক লেনদেনের একটা ব্যাপার থাকে কিন্তু postal এর ক্ষেত্রে কিন্তু অনেক রকমের scheme আছে অনেক রকমের কাজ কর্ম হয় আছে সেখানে চিঠি পত্র যেমন আদান প্রদান হয় তারপরে foreign exchange এর যেমন foreign এর টাকা হচ্ছে এখানে ভাঙ্গানো যায় তারপরে এখন তো ওই যে online এ যায় যে যায় কিছু order করছে সেটা যদি কেও চাই যে আমি bye post এর মাধ্যমে ইয়ে টা নেবো delivery নেবো তো bye post এর মাধ্যমে delivery নেওয়া যায় এখন নতুন আবার চালু করে যে postal payment bank ও চালু করে দিয়েছে ঠিক আছে তো পরিষেবা continue upgrede হচ্ছে এমন নোই যে post office হয় তো বন্ড হয়ে যাবে বা এই রকম কিছু হবে এই রকম কোনোদিনই হবে না কারণ সরকারের একটা huge income আছে না আর সব থেকে বোরো কথা এখানে postal এর দু তিনটে scheme আছে যে গুলো bank এর থেকে অনিক ভালো সেটা হচ্ছে একটা monthly income যেটা MIS তো MIS এ MIS এ কি ছিল এর আগে এক এক বেক্তি সাড়ে চার লাখ টাকা করে রাখতে পারতো এক একটা single account এ তো যদি সে সাড়ে চার লাখ টাকা রাখতো তাহেল per month দেখা গেলো যে সেখান থেকে সাত percent বা আট আট percent হরে সুদ পেতো তো সে ক্ষেত্রে ছশো বা সাতশো টাকা করে per month লাখে per month একটা amount পেতো আর এখন হয়তো সে এই এই নতুন যে budget হলো এই budget এ এটা বাড়িয়ে মনে হয় single account নলাখ টাকা করেছে আর double account মনে হয় পনেরো লাখ টাকা করেছে এই যে এই যে offer টা বা সুবিধাটা আছে postal এর ক্ষেত্রে এই সুবিধা টা কিন্তু bank এ নেই bank এ টাকা কিন্তু infinity রাখা যাই মানে হচ্ছে উম কি বলবো মানে অনেক বেশি টাকা রাখা যায় bank এ postal এর তুলনায় কিন্তু ওখানে percentage কিন্তু অনেক কম মানে লাখে দেয় post office যদি ছয়শো টাকা দেয় তো bank দেবে সেখানে সাড়ে চারশো টাকা তো ছোটো নিবেশক যারা আছে যাদের পুঁজি কম আছে